নৌকা চালানোর চেষ্টা করছে এবং তারা সামনের দিকে এগোনোর চেষ্টা করছে।

এবং যে আমরা দেখতে পাচ্ছি বোতলের মধ্যে কিছুটা জলও রয়েছে।